আমাদের কি সেটা producer বুঝবে distributor বুঝবে আমরা তো আমাদের টাকা পেয়ে গেছি।

ওই link টা পাঠাস দেখবো।

Making টা দুর্দান্ত direction খুব ভালো camera work খুব ভালো গল্পটাও সুন্দর। acting টা তো definitely হ্যাঁ

মল্লিকা শেরাওয়াত ছিল বোধ হয় হম

আচ্ছা বলছিস আমি শুনলাম হ্যাঁ তুই ঠিক করে বলতে পারিস না আর অন্যদের বলছিস হ্যাঁ টা খুব ভালো।

আঁ না না কিছু দেখছি না আজ কাল কিছুই দেখছি না ওই কি বলে ওইটাকে আহ কি দেখছিলাম হ্যাঁ ওইটা দেখছিলাম তো money heist

সেটা থেকে লোকেরা ভাববে যে এরা চুরি করতে এসছে কিন্তু ওরা চুরি করছে না। ওরা ওখান থেকে টাকা print করছে।

হ্যাঁ ওইটাই তো কি দারুন কেউ ধরতে পারলো না ওদের।

সোনার bar গুলো বানানো হয় যেই গুলোতে। ওইখান থেকে সোনা চুরি করে নিয়ে যাচ্ছে।

হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে চুরি করেছে ওরা। আমি তো পরের season এর জন্য wait করছি। তারপরে এটার জন্যেও squid game এর পরের season যদি আসে তাহলে সেই টাও ভালো হবে। squid game টা খুব ভালো ছিল কোরিয়ান ওইটা। তুই দেখিসনি squid game তোর তো দেখা উচিত ওইটা ওইটা একটু big boss এর একটা dangerous version বলতে পারিস। একটা জায়গাতে অনেক গুলো লোক আছে last এ শুধু একজন বাঁচবে সে সব টাকা গুলো পাবে ওরকম।

ওই শনি বার কি date হলো? ও না না না এ শনি বার তো আমার একটা shooting আছে এই একটা app এর জন্যে short film আছে ওটা shoot এ যেতে হবে আমায়।

এই shoot টা করে তাহলে রবিবার আমরা বসতে পারি আমার তো একটা দিনেরই কাজ। হ্যাঁ খুব convenience এটা কোনো বেশি costume ঝামেলা নেই কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রোব বার তাহলে দেখা

Lunch, lunch করেই আসবো হ্যাঁ চাপ নিস না। না না তোর হাতের জঘন্য খাবার খাবো না হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে দু টোর সময় চলে আসছি হ্যাঁ। ওই কচুরি তরকারি নিয়ে আসতে বলতে পারিস বা আনিয়ে নিতে পারিস হ্যাঁ বাবা তুই আবার কবে থেকে বলতে লাগলি সিঙ্গারা বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে okay okay আহ হ্যাঁ

আমি কি করবো ভাই ঘুমিয়ে আছি, ওতো ঠান্ডায় তো ঘুমিয়েই আছি। বালিশ ফালিসের ভিতরে আছি। এইবারে অনেক ঠান্ডা। আমি কি? সকাল সকাল তো ছাড় আমি এখন দশটা বাজতে যাচ্ছে এখনও ঘুমিয়েই আছি। আম~ আমি ওঠার ইচ্ছে করছে না ওতো ঠান্ডায়। আর উঠতে উঠতে একটা চা। বিনা চা তো, নারে ভাই চান আমি কালকে ভাই চান করিনি। আজকে তো চান করতেই হবে একদিন আমি gap দিই। এবার তুই বল ওতো ঠান্ডায় পুরো, পুরো হাত জমে যাচ্ছে ওতো ঠান্ডায়। পুরো দুপুর দুপর হয়ে যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে না। তোর এই ঠান্ডায় কি করি বল? সালা সর্দি সর্দি লেগে যাবে। তাহলে এই ঠান্ডা আর শোন্ না কি বলছি দেখ? ঠান্ডাতো পড়ছে সেইটা কিন্তু ঠান্ডা মজা আছে। কোথাও কোথাও ঘো~ ঘোড়া ওড়ার plan আছে কি? এটাই বলছি আমি plan ফ্ল্যান কর সবাই ঘুরতে যাবো সব বন্ধুরা মিলে। এই ঠান্ডায় একটু enjoy করবো। কোথাও চলে যাবো সবাইকে, আমি কি বলছি? ঠান্ডাতে এইদিকে চো, কি বলছি? কুল্লু মানালি চো না?

ঠিক আছে তাহলে চো রাজস্থানেই চো। হম কুল্লু মানালি চনা বে, ঠান্ডার দিনে ওখানে ঘুরবো মজা আসবে। এখানেও ঠান্ডা ওখানেও ঠান্ডা। সবাই আমরা বন্ধু সাত আটখানা বন্ধু আমরা আছিতো, সবার থেকে কথা বল চো ঘুরতে যাবো। কি করবি? এখানে ঘরে বসে বসে। শুধু ঘরে বসে থাকছি, কখনো বাইরে যাচ্ছি, খেলতেও পাচ্ছিনা। daily সকালে খেলতে যেতাম, সেটাও হতে পাচ্ছে না। আমি আমি~ আমিতো উঠে যাই কিন্তু আমাদের আমার বন্ধুরা যে সালা ওরা ওঠেই না। আরে ভাই অনেক ঠান্ডা। কল করি তাহলে বলে হ্যাঁ আসছি কিন্তু আসেনা।

হম তাহলে একটা কাজ করনা? সবাইকে সবাইকে বল সবাইকে ready কর, ঠিক আছে? আর আর আজকে আসবি? বিকেলে, বিকেলে মিলবি? হ্যাঁ আয় আমাদের আমরা আমরা আমরা দুতিন~ দুতিনটে বন্ধুরা আমাদের ওখানে মঠ আছে তো মঠ। ঐখানে গিয়ে আমরা আগুন ফাগুন জ্বালাই, চারটে বন্ধুরা থাকে। একদম ঠান্ডা পুরো আগুন ফাগুন আগুন ফাগুনের কাছে থাকি কথাবার্তা হয়। ভালো লাগে তুই আসবি তাহলে এসে যাবি। হ্যাঁ কি খবর যে আর বন্ধুদের? হ্যাঁ রে সবাই সবাই সবাই আসে, তুই শুধু আসিস না। তাই হলো সবাই আসে জানিস্? তুইতো আমরা অনেকগুলো থাকি তুই বল। ঠান্ডা কালে কোথাও আগুন ফাগুন জ্বালাবো তাহলে কেউ কি এসে যাবে? তাহলে সেটাইতো কত ভালো লাগে বলতো। কতদিন হয়ে গেছে? কত দিন হয়ে গেছে। তাহলে আয় খুব মজা ফজা হবে আয়। জানিস তো আমাদের আমাদের পারায় আয়। হ্যাঁ মঠে মঠে একদিন আয়রে। সাত তারিখে আয়। সাতটার দিকে আয়। উম এই কক ব্যাট ফক ব্যাট আমি আমরা খেলি তো। আসবি না আগুন ফাগুন জ্বালিয়ে একটু আগুনের কাছে থাকি, তারপরে কক ব্যাট খেলি। কি করবো ঠান্ডাকালে? তুই বল? কোথায় ঘুরতেও কোথাও বাইরে ফাইরে না। কেন কি জানিস তো? মাথায় পড়বে, তাহলে ঠান্ডা লেগে যাবে। হুঁ সকাল সকাল তো সব তো ঠিক আছে, কিন্তু সকাল সকাল যা ওঠা আরকি আমার মা তো আমাকে আমাকে জাগায়। কিন্তু আমি তাও উঠি না, কিন্তু কি করবো? উঠতেই হয়। আবার সকাল সকালে সকাল সকাল আমার মা বলে যা দুধ নিয়ে আয়, চা এর জন্য। আবার দুধ নিতে যাই। বল? হুঁ ঠান্ডায় দুধ আবার এই এই সামনে যা দোকানরা দোকানরা দোকানদাররা রাখে না। বলে একটু পরে আসতে, কিন্তু আমার মা বলে যা তুই ওইদিক থেকে নিয়ে আয় dealer যার যারা দুধ দেয়। ওইদিক দিয়ে আনিয়ে নিতে হয়।

তাহলে আমি করবো ঘরে আছি তাহলে responsibility তোকে দিতেই হবে। অত ঠান্ডা দেখ কিছু কম থাকলে ঠিক ছিল, এত ঠান্ডা একবারে পুরো সহ্যই হচ্ছে না। ঠিকাছে, একদিনও হচ্ছে না তুই দুতিন মাস বলছিস। একদম গরমকাল তো ভালো লাগে আমাকে সব কালই ভালো লাগে। কিন্তু ঠান্ডা, সব ভালো ঠান্ডা সবথেকে ভালো লাগে কিন্তু এত ঠান্ডা আমাকে ভালো লাগে না। একটু কম থাকতো, পুরো দিন দিনভর জ্যাকেট ইয়ে ও

হ্যাঁ সেটাই ঘুরতে চো কোনো plan কর। আমরা সবাই যাবো ঘুরতে ফুরতে যাবো। এক এক সপ্তাহ ওখানেই থাকবো, তারপরে আসবো। সে দেখা যাবে কি করা হবে? কি না? আর আজকে এখন tuition ফিউশন সব ছুটি। হ্যাঁ আমার কেন বলতো আমাদের syllabus complete হয়ে গেছে। sir বলেছে কি তুমি তোমরা ঘরে পড়ালেখা করো। আর sir ও আমাদের দেশে গেছে বিহারে। আর বিহারে তো, আর বিহারের তো কথা বলিসনা এত ঠান্ডা, এখানে তো এত ঠান্ডাটা আমরা লাগাচ্ছি বিহারেতো ওত্তো ঠান্ডা কি বলবো? Sir বলছে sir বলছিলোতো সেদিন। online class করাচ্ছিল তো আমাদেরকে video conference এ। সেটাই বলছিলো এমন আগে ও কি বলছিলো যে পুরো সারাদিনে একবারও সূর্য কখনও কখনও দেখা যায়। সারাদিন ভাব তাহলে ওখানে কি ঠান্ডা? আরে তাহলে ও সেটাই তো বলছি, যে এত ঠান্ডা আর আমরা আমাদের কি এত ঠান্ডাতে এত ইয়ে আরে এইটা ওইটা না বলতো কি এইটা কি main কথা বলতো? আমাদের~ আমাদেরকে নেই এত। এত ঠান্ডা বল হটাৎ করে অত দিয়ে দিলো তাহলে কি করবি? তাই জন্য আমরা আমি বলছিলাম কি ঘুরতে ফুরতে যাবো, তাহলে ওখান থেকে ফিরে আসবো। যাবো ওখানে একটু একটু memories ও থাকবে সবাই বন্ধুরা মিলে যাবো। এই রনি কে নিয়ে নিবি, সমরেশ কে নিয়ে নিবি, কানাইয়া কে নিয়ে নিবি, এ বান্টি কে নিয়ে নিবি হম আমার ব্যাস চললো বিপুল সিপুল কে নিয়ে নিবি। কেন কি আমরাই তো সবাই আর সব তো টাকা তো আমরা সবাই দেখে নেবো দেখে শুনে সবকিছু আগে আগে আগে আমি আমিতো ready হয়ে গেলাম, তুই ready হয়ে গেলি। কিন্তু যে রনি আছে না রনি ওই অনেক নাটক করে। টাকা দিতে চায় না ও আগে কি বলে কি হ্যাঁ আমি যাবো। যেই plan হয়ে যাবে না ভাই আমি যেতে পারবো না ভাই। আর ওই সবাইকে তোলে কি চো ঘুরতে যাবো ঘুরতে যাবো। তাই জন্য ওর উপরে কোনো কোনো সময় আমার রাগ ওঠে। কানাইয়ার exam না কানাইয়া কানাইয়ার exam একটু পরে আছে। তাই জন্য তোকে বলছি জলদি চো। হ্যাঁ তাহলে তিন চার দিনের মধ্যে পুরো একদম ready থাকবো সবাই। এখানেও ঠান্ডা ওইদিকেও ঠান্ডা। না না ট্রেন করে চো ট্রেন ট্রেন করে যাবো ট্রেন করে একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ sleeper class এ যাবো। ঠিকাছে আমরা সবার কাটিয়ে দেব আমরা সবাই ফের যাবো। আর তাহলে আর আজকে আয় ঠিকাছে? বিকেলবেলা সবাই ওখানে বসবো সবাই ঐখানে বসে plan করে নেবো, ঠিকাছে? তুই তো আসিস না তুই তো ভুলে গেছিস কি

আর শোননা কি বলছিলাম? chess নিয়ে আসবি chess chess ঠান্ডায় বসে বসে chess খেলবো ঠিকাছে? আমি হারবি কি তুই হারবি। Chess নিয়ে আসবি ঠিকাছে? চাটাবো তোকে। হ্যাঁ হ্যাঁ ওইটা তো তাও থাকবেই। তুই chess নিয়ে আয় নিয়ে আয় ঠিকাছে? আমার এত chess আমার chess এর খাতা আছে কিন্তু ঘুটি নেই তোর কাছে তো অনেক ভালো ভালো ঘুটি আছে। তুই একটা কাজ কর ঘুটি নিয়ে আয়। হ্যাঁ বলনা? যাবো এক এক সপ্তাহ নাহলে চার পাঁচ দিনের জন্য। ওখানে কোনো হোটেল ফোটেল নিয়ে থাকবো। হ্যাঁ সব আরে ভাই সব online হয়ে যাবে। তুই তুমি চাপ কেন নিচ্ছো? না না না সেটা না ওইটা তো তাই জন্য তো আগে online ফোনলাইন করে নেবো সব। সবই তো দেখে নে না কিছু plan হয়। নাহলে মাঝখানে কোনো কাজ হয় না। যখন তখন বুঝলি? আর ঠান্ডা এবার একটা যিনি বলতো একটা জিনিস ধ্যান দিবি দিবি কি দিবি না? ঠান্ডাকালে ঘরে যা দেয় সেটাই ভালো লাগে। এই টা দেখেছিস? সব সবজি তে taste এসে যায়। ঠান্ডাকালে মজা আলাদা। সকাল তুই বল আহ আহ যদি আমরা সকাল সকাল খেলতে যাবো ফুটবল খেলতে যাবো বা ব্যাটবল। তাহলে ঠান্ডাকালে এরা বুঝতে পারে না, শুধু উঠে যাবি তারপর কোনো চিন্তা নেই কেন বলতো? ওই ওঠার টাই অনেক মুশকিল। কেন কি উঠে গেলে? ওখানে খেলবো খেলবো ফের শরীর তো গরম হয়েই যাবে। হবে কি না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তাহলে চো সন্ধেবেলা তো যাবো কিন্তু এ সকাল সকাল যদি গেলে ভালো কেন বলতো? সকাল সকাল উঠেও যাবো। কিছু exercise ও হয়ে যাবে। আর শরীর গরমও হয়ে যাবে। খেলতে খেলতে তো শরীর গরম হয়েই যায় জানিসতো? হম তাহলে সেটাই অনেকজন বুঝতে পারে না তাহলে আমি কি করবো? হ্যাঁ তাহলে তাহলে সবাইকে বুঝে যাবো সেটাই হয় সেটাই হয়। সেটাই হয় এখন ঠান্ডাকাল আছে value দিচ্ছিনা আমরা, তারপরে value দেব।

পুরো একদম খিচির পিচ্চির রাস্তা পুরো খিচির পিচ্চির থাকবে। তারপর দেখা যাবে, এখন দেখার এখন দেখ কি হচ্ছে কি না? হ্যাঁ শোননা শোননা ওইটা ছাড়। অবতার movie আসছে, কালকে দেখতে যাবি? অবতার movie the way of water After two the way of water চো দেখ~ দেখে আসি। দুপুরবেলার show আছে। যাবো এই পাঁচ ছ জন যাবো। কত আবার? একশো সত্তর। হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা সকাল সকাল এ রাত্রিবেলা তো অনেক ঠান্ডা থাকবে। ওই রনি আছে না রনি রনির যখন তখন সর্দি লেগে যায়, তাহলে ও যাবেনা তাই জন্য বলছি। কে জানে? যখন যখন আমি কল করি ভাই কি হলো? ভাই কি বলবো ভাই সর্দি লেগে গেছে। কি ওর ওর কি গা আছে বলতো? এটাইতো আর তাই জন্য তাই জন্য plan করেছি দুপুরবেলা। তাই জন্য plan করেছি দুপুরবেলা এক টার সময় show আছে। বারোটার সময় সব বাইরে বার হবো। আধঘন্টা লাগবে পৌঁছে যাবো সেরকম থাকবো। ফিরে আসবো। ঠিকাছে কি বলছিস? হ্যাঁ ঠিকাছে? ঠিক আছে ফের রাখছি।

হ্যাঁ হ্যাঁ ঠিকাছে তাহলে তুই রাখ। হ্যাঁ হ্যাঁ একদমই ভালো, তুই বল তুই কেমন আছিস? খুব ভালো একটু তোর সাথে কথা বলি। mood টা একটু ঠিক করি। না না কোন disturbance নেই । আমি তো এত তাড়াতাড়ি ঘুমাই না আমার খেতে ঘুমাতে বারোটা বাজে

আরে আর বলিস না চোখ আমার গেছে ওটার জন্য চোখের জন্য একটুখানি গিয়েছিলাম ভিব্রি নিতে

আমি তোকে send করব তুই আমাকে একটু suggest করিস হ্যাঁ but আমি একটা suggestion দেবো pink টা নিতে যাস না। ওটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি হ্যাঁ ওটা তো তুই ঠিক বললি কিন্তু ওই frame টা আছে না ওটা আমার মনে হয় নাকি নোংরা হবে। কেন বলতো ওটা না একটুখানি তোর আহ matte finish আছে এখনো তো confirm করিনি দিদি বলল আরে lenskart গেছিলাম বুঝলি তো lenskart না একটা offer তো rate আর কি। তো lenskart app একটা offer চলছিল যদি lenskart তুই তাহলে তো যত price ততই লাগবে আর আমি ভাবলাম যে একবার দেখে আসি আর চশমার মধ্যে একটা code লেখা থাকে বুঝলি। ওই code টার তুই যদি code টা তুলে নিতে পারিস তাহলে তুই online book করতে পারবি । ওটা নিজের থেকে। আমি ওই গিয়ে খালি photo টা তুলে নিয়ে এসেছি আহ ওই দেখব যদি ভালো লাগে তাহলে কোনটা ভালো লাগে এখন মা বলছে তো তোর তো অতটাও ইয়ে নেই তো ঘরে একটা frame রাখা আছে পুরনো বলছে ওইটার মধ্যে তোর power টা use করে ওই frame টাই কর তোকে আর frame নিতে হবে না আমার ভালো লাগছে না জীবনে first time চশমা আসলো তাও বলছে পুরনো একটা frame আছে, ওইটা use কর। আরে frame use করতে বলছে lens টা ওটা নিয়ে ওর frame টার মধ্যে লাগিয়ে দেখো আমার যার cover থাকতে ওটার আহ বুঝছিলাম তো but ওটা কার ছিল দিদির ওটা কি রকম frame কি type র ওইটাই তো হ্যাঁ তো আমাকে যে doctor বলেছে, খালি যখন তো নেই আহ laptop বাগেরা use করবে তখন করতে চাই, মা বলছে তুই থোরি এটা পড়ে বাইরে যাবি

আরে কোথায় চাইলে কোথায় পাব ওটা তো বুঝতে হবে না ওই দুপুর বেলা সয়াবিন বলেছিলাম না মা বানিয়েছিল ওটায় খাওয়া হবে সারা দিনটাই আর plus তোর কি বলে আর এখন বরবটির তরকারি বানাচ্ছে ওটা আমার একটুও ভালো লাগে না খেতে হ্যাঁ আমার ভালো লাগেনা তো বলছে তোর জন্য তো সোয়াবিন আছে তুই সোয়াবিন গিয়ে খেয়ে নিবি বললাম উপরে চলে এসেছি কি এখনই তো বাইরে গিয়েছিলাম তো ফুচকা খেলে এলাম।

আরে ফুচকা দেখে control করতে পারি না রে নিজেকে আমি ঠিক চলে আসছিলাম দিদি বলছে তোর কাছে খুচরো পয়সা আছে কি করবি চল না একটু ফুচকা খেয়ে আসি এবার ও একা খাবে আমি কি ওর মুখ দেখবো খাইছি কিন্তু কারোর মানে পাল্লায় পড়ে খাইছি এরকম type ব্যাপারটা কারোর অপেক্ষা। ওই যে দিদি office থেকে আসলো তারপর ওকে call করলাম meeting শেষ হওয়ার পর তখন আহ ও বলল কি তখন ও বলছিল meeting যখন শেষ হয়ে গেছে মানে হচ্ছিল তুই আগেই বলতিস তখন আমরা একটু হেঁটে হেঁটে বাইরে যেতাম। আর হেঁটে হেঁটেই আসতাম যেতাম তো একটু walk হয়ে যেত আর না হলে না হলে তো আমি scooty নিয়ে গিয়েছিলাম না তো বলছে যখন তোর কাজ খালি তোর কাজ যখন হয়ে গিয়েছিল meeting ছিল তখন তুই আগেই আমাকে call করতিস meeting এর আগে তুই কানে headphone টা ঢুকিয়ে তোর meeting টা করতিস হাটাও হয়ে যেত যাওয়া হয়ে যেত কাজও হয়ে যেত বেকার বেকার খালি scooty টা নিয়ে গেলি আর আসলি দিয়ে পড়ে late হয়েই গেছে তো যখন চল এবার scooty তে গিয়ে করে আসি, কেন কি নটার পর তো দোকান বন্ধ হয়ে যায় না হাঁটতে হাঁটতে গেলে কি জানি পৌঁছাবে কিনা অতটাই time ওইটাই তো তার জন্যই তো আমি বললাম কি যা হয়েছে হোক কাল থেকে তুই হাঁটাচলা করবি এখন চল scooty করে হম হম আমার বাড়িতে আমার বাড়িতে তো রাত্রিবেলার খাওয়াও হয়ে গেছে সবার বাবা কি খাস রে আরে seriously আমরা তাড়াতাড়ি খাইনি তোকে বললাম না তোর মত বাঙ্গালীদের মত আমাদের আর late খাবার হয় না তুইতো দিনের বেলার খাবার

হ্যাঁ, ওটার জন্যই তো তাড়াতাড়ি মানে সবাই খাই দাই ঘুমিয়ে পড়ে উঠি তাড়াতাড়ি আমার তো তোকে দুদিন পর বললাম তো তাড়াতাড়ি ঘুমায় ঘুমাইলে late উঠি late ঘুমাইলে তাড়াতাড়ি উঠি তো আজকে কি হবে তোর সাথে আরে আমি তোকে বোঝাতে পারবো না ওষুধ খাইয়ে যা ঘুম পাচ্ছে না ভাইসাহাব। মানে বলার মতো না সারাদিন কোন ওষুধ খাবি নাই একেবারে রাত্রে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি আর সব সময় তো কাজ যদি জিনিসগুলো ঘাটাঘাটি করি না mobile laptop করল ও কি করলো ও কি করলো তো সব দেখার তো না লিখতে দেখতে ইচ্ছে করে but হাতের থেকে নিজের যে mobile পড়ে যায় mobile কোথায় আমি কোথায় সকালবেলা উঠে mobile খুজতে লাগে। আরে উর্ফিটা ইয়েতে গেছে রে আর একটা না new আহ controversial একটা show এসেছে ঠিক আছে যেখানে ধর তুই কোন একটা আহ যে social media star ওখানে তুই যদি কাউকে troll করিস না তো তুমি আমাকে এত ইয়ে করো তারপরও sorry বলল ওরা তো বলল তারপর যে তারপরে আবার ওরও আরো অন্য room mate দেড় সামনে যাই আহ বলতেছে কি বেহায়া উর্ফি এরকমই এটা সেটা আর যদি কিছু বলে আমি এই room টা ছেড়ে চলে যাব

আরে ওর কোন personal PA বাগেরা manager বাগেরা নাই এখনো একটু গরিব star তো, তাই। হম বলে লাভ নেই কিন্তু তারপর দেখবি একটা দেড়টা বাজবে খিদে পাবে মুড়ি খেলে আমার মনে হয় কি মানে মারি ব্যথা করছে